দুর্গা প্রতিমা রয়েছে এবং কিছু মানুষজন এখানে দেখা যাচ্ছে।

এটি একটি সিঙ্গি সিঙ্গিটি লোহার খাঁচায় রয়েছে ।

দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে ও একটি মানুষের হাতে একটি নেসক্যাফে চায়ের কাপ রয়েছে।